এখানে একটা দেখে মনে হচ্ছে বই খাতার দোকান যেখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে একটা লোক ইউপিং আ্য বেগুনি কালার -এর জামা পড়ে আছে একটা লোক--